যে শপিংমল দেখা যাইতাছে অনেক ধরনের এখানে জিনিস রয়েছে এবং এখানে মানুষজনও এখানে দেখা যাইতাছে অনেকজন।

এবং এক বাম দিকে ওর দোকান।

এবং এই মাছগুলি ট্রের ওফরে রাখানো হয়েছে।

এবং এখানে অ্যারাউন্ড দেখাইতাসে বড় বড় গাছ--

এ রাস্তার একতি বাস দেখা যাইতাসে হলুদ কালারের।

এবং এ দোকানের মধ্যে দেখা যাইতেসে বাল্বটি--

এবং নিচে দেখা যাইতেসে গাছ দিয়ে দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তিও এখানে দেখা যাইতেসে।

এবং এখানে এরাউন বড় বড় গাছ এখানে দেখা যাইতাসে।

এবং এ লাইব্রেরীর সামনে অনেকজন মানুষের এখানে ভিড় রয়েছে।

এখানে একজন ব্যক্তি চুল কেটে বসে আছেন।

এবং এখানে দেখাইতাছে একতিন নদী রয়েছে সে নদীর এখানে অনেকগুলি বোর্ড দেখা যাই--